ভান করিবার অভ্যাস দেখা দিয়াছে। ভারত অনাহারে রহিয়াছে, ধ্বংস হইয়াছে, অধঃপাতে গিয়াছে। অনেকে এরূপ দাবিও করিতেছেন যে dominion পরিকল্পনায় স্বায়ত্ত শাসনের অধিকারী হইতে ভারতের আরো কয়েক পুরুষ লাগিবে। ইংল্যান্ড ভারতের যে পরিমাণ ক্ষতি করিয়াছে তাহার পূর্বে আর কোনো ব্যবস্থাই সেরূপ করে নাই। অমঙ্গলের সঙ্গে অ~ অসহযোগিতাই কর্তব্য। গান্ধীজি তাহার কর্তব্য করিয়াছেন কিন্তু অতীতকালে অসহযোগ প্রকাশ পাইতো অপরাধীর ওপর বলপ্রয়োগ করিয়া। তখন বলপ্রয়োগ বা হিংসাই ছিল শ্রেষ্ঠতম অস্ত্র। গান্ধীজী জনসাথারণকে নতুন অস্ত্র দিয়াছেন, নতুন কিন্তু দুর্জয়। সে অস্ত্র অহিংসার। এবার বিচারক ব্রুনফিল্ড এবং মহাত্মার মধ্যে সৌজন্যের প্রতিযোগিতা শুরু হইলো। Mister গান্ধী আপনি অভিযোগ গুলিকে সত্য বলিয়া শিকার করিয়া লইয়া একপ্রকার আমার কর্তব্যকে সহজ করিয়া দিয়াছেন। কিন্তু তথাপি যাহা বাকি রহিয়াছে অর্থাৎ ন্যায়, দণ্ডাদেশ স্থির করা। সেদিক হইতে এদেশের বিচারকদের যে অসুবিধায় পড়িতে হয় আমাকেও বোধহয় সেই অসুবিধারই সম্মুখীন হইতে হইতেছে। আপনার কোটি কোটি স্বদেশবাসীর চোক্ষে আপনি একজন মহান দেশপ্রেমী এবং একজন মহান জননায়ক। এই ব্যাপারটি অস্বীকার করা অসম্ভব। এমনকি আপনার সহিত রাজনীতিতে যাহাদের মতদৈধ রহিয়াছে তাহারাও আপনাকে মহানুভব উচ্চ আদর্শসম্পন্ন, ঋষিতুল্য ব্যক্তি বলিয়াই মনে করেন। কিন্তু আইন অনুসারে আপনার বিচার করিতে হইবে, ইহাই আমার কর্তব্য। কোনো সরকারের পক্ষে আপনাকে মুক্ত রাখা আপনি অসম্ভব করিয়া তুলিয়াছেন। এই কথা ভাবিয়া অকপটে দুঃখ প্রকাশ করেন নাই

ভারসম্য করিতেছি। কি দণ্ডাদেশ দেওয়া হইবে সে বিষয়ে judge ব্রুনফিল্ড প্রচুর সৌজন্যের সহিত গান্ধীজির পরামর্শ লইলেন। আপনাকে যদি mister তিলকের শ্রেণীভুক্ত করি তাহা হইলে আমার মনে হয় আপনি তাহাকে অযৌক্তিক বিবেচনা করিবেন না। বারো বৎসর পূর্বে তিলকের ছয় বৎসর কারাদণ্ড হইয়াছিল। যদি ভারতের ঘটনার দ্বারা government এর পক্ষে এই দণ্ডকাল কমাইয়া আপনাকে মুক্ত করা সম্ভব করে তবে আমি যেমনটি আনন্দিত হইবো তেমনটি আর কেহই হইবে না। গান্ধিজীও সৌজন্যে judge এর নিকট হার মানিলেন না। বলিলেন তিলকের সহিত নিজের নাম সংযুক্ত হওয়াকে তিনি শ্রেষ্ঠ সন্মান ও অতুলনীয় গৌরব বলিয়াই মনে করেন এবং দণ্ডাদেশ সম্বন্ধে তিনি বলিলেন যে ইহাকে তিনি অত্যন্ত লঘু বলিয়াই তিনি মনে করেন। কোনো বিচারকের পক্ষে ইহার অপেক্ষা লঘুতর দণ্ড দেওয়া সম্ভব ছিল না। বিচারের সমগ্র ধারাটি সম্পর্কে গান্ধীজি বললেন যে ইহার অপেক্ষা অধিক সৌজন্য তিনি আশা করেন নি। বিচার শেষ হইয়া গেলো। গান্ধীজীর বন্ধু-বান্ধবগণ কাঁদিতে কাঁদিতে তাহার পায়ের তলায় লুটাইয়া পড়িলেন। মহাত্মা হাসি মুখে তাহাদের নিকট বিদায় লইলেন এবং তাহার পশ্চাতে সবরমতি কারাগারের দ্বার রুদ্ধ হইয়া গেলো। তখন হইতেই এই মহর্ষির বাণী স্তব্ধ হইয়াছে, তাহার দেহ রুদ্ধ হইয়াছে কেনো একটি কবরের মধ্যে। যদিও কবর কখনো কোনো চিন্তাকে বন্দি রাখে না। গান্ধীজীর অদৃশ্য আত্মা আজও ভারতের বিশাল দেহকে প্রাণ চঞ্চল করিয়া তুলিয়াছে। রুদ্ধ কারাগার হইতে যে একমাত্র বাণী আসিয়াছে তাহা হইলো শান্তি, অহিংসা এবং সহিষ্ণুতা। এই বাণী শ্রুত হইয়াছে, এই সংকেত বাণী প্রেরিত হইয়াছে, ভারতের এক প্রান্ত হইতে ওপর প্রান্তে। তিন বৎসর পূর্বে গান্ধিজীর গ্রেফতারে দেশ হয়তো রক্তপ্লুত হইয়া যাইতো। Young India র সম্পাদক, mister ব্যাংকার বিচারের সময় গান্ধিজীরই দৃষ্টান্ত অনুসরণ করিয়া সকল বিবৃতি স্বীকার করিয়া লইলেন। ফলে তাহার এক বৎসরের কারাদণ্ড এবং কিঞ্চিৎ অর্থ দণ্ড হইলো। শ্রীমতী কস্তুরাবাঈ গান্ধী একটি সুন্দর বাণীতে ভারতের জনসাধারণকে গান্ধীজীর দণ্ডাদেশের কথা জানাইলেন। তিনি তাহাদিগকে শান্ত রাখিতে. থাকিতে এবং নীরবে গান্ধীজীর গঠনমূলক কর্মসূচি পালন করিতে বলিলেন। গান্ধীজী সবরমতি জেলে থাকিলেন না। সেখানে সবাই তাহার সহিত ভালো ব্যবহার করিতেছিল। গান্ধীজি সেখান হইতে এক অজান্ত জেলে অজ্ঞাত জেলে স্থানান্তরিত হইলেন। অতঃপর সেখান হইতে পুনার নিকটস্থ বার্বেদা জেলে। উনিশশো বাইশ সালের আঠেরোই মে তারিখে ইউনিটি পত্রিকায় কারাগারে গান্ধী শীর্ষক প্রবন্ধে এন. ডি. হার্ডরিকেন যে বিবৃতি প্রদান করেন তাহার সত্যাসত্য আমরা মিলাইয়া দেখিতে না পাইলেও, তাহাতে বলা হয় যে গান্ধীজীকে সাধারণ কয়েদির মতোই একটি কোটরে রাখা হইয়াছে এবং তাহাকে কোনো প্রকার সুযোগ সুবিধা দেওয়া হইতেছে না। ইহাতে বলা হয় যে এই ব্যবস্থায় গান্ধীজীর দুর্বল শরীরের ক্ষতি হইয়াছে। উনিশশো কুড়ি সালে কেবলমাত্র ইহার সংবাদ শুনিয়াই জনসাধারণের মধ্যে হাঙ্গামা বাঁধিয়া গিয়াছিল। কিন্তু আমেদাবাদের দণ্ডাদেশ উপাসনার শান্ত গাম্ভীর্যের সহিত গৃহীত হইলো। লক্ষ লক্ষ ভারতীয় প্রফুল্ল স্তব্ধতার সহিত কারাবরণ করিলেন। অহিংসা এবং সহিষ্ণুতা অপেক্ষাকৃত একটি বিস্ময়কর দৃষ্টান্ত

একথা সকলেই জানেন। যুদ্ধের সময় তাহারা বহু সংখ্যায় সৈন্যবাহিনীতে কাজ করিয়াছেন। যদিও তাহাদের দান পাশ্চাতিয়দের চোখে সামান্য মাত্র। ধর্ম সংক্রান্ত এক উদ্দীপনার ফলে, আকালি নামে এক শিখ সম্প্রদায় ধর্মস্থান গুলিকে শুদ্ধ করিতে চাহিল। তিনি এই ধর্মস্থানগুলির কয়েকজন কুখ্যাত রক্ষকের কবলে ছিল।

প্রতিদিন গুরু-কাবাগে বহু লোক শহিদ হইতে লাগিলেন। আকালিরা নির্বিরোধার মন্ত্র গ্রহণ করিলেন। mister C. F. এন্ড্রিউলফ গান্ধীজীর কারাবাস প্রসঙ্গে আমাকে বলেন, যে মহাত্মা কারাগারে প্রফুল্ল চিত্ত ছিলেন। তাহার বন্ধুদিগকে তিনি তাহার সহিত দেখা করিতে নিষেধ করেন। তিনি নিজেকে শুদ্ধ করিতেছিলেন। তিনি উপাসনা করিতেন এবং তাহার দৃঢ় ধারণা জন্মিয়াছিলো যে এইভাবে তিনি ভারতের জন্য সর্বাপেক্ষা ফল প্রদত্ত ভাবে কাজ করিতেছেন। কথা প্রসঙ্গে mister এন্ড্রিউলফ বলেন যে মহাত্মার কারাবাসের ফলে ভারতে মহাত্মার অনুগামীরা সংখ্যা বৃদ্ধি পাইতেছে। ভারতবর্ষ এখন পূর্বের অপেক্ষা অধিকতর উৎসাহের সহিত গান্ধীজীকে বিশ্বাস করে। ভারতবর্ষ গান্ধীজীকে শ্রীকৃষ্ণের অবতার বলিয়া গ্রহণ করিতে চায়। শ্রীকৃষ্ণকেও কারাগারের পরীক্ষা উত্তীর্ণ হইতে হইয়াছিল। গান্ধীজী মুক্ত থাকিয়া যে হিংসার বিস্ফোরণকে এড়াইতে পারিবেন কি-না ভয় পাইতেছিলেন, কারাগারে থাকিয়া তিনি তাহার সম্পূর্ণ রূপে নিবারণ করিতে পারিলেন। উনিশশো বাইশ সালের তেসরা আগস্ট তারিখে ইউনিটি পত্রিকায়, কারাগারের পত্র প্রকাশিত হয়। এই পত্রে গান্ধীজী আধুনিক সভ্যতার অনিষ্টকারিতার সম্পর্কে আলোচনা করেন। এই পত্রখানি আমার নিকট শাস্ত্রোক্ত বাক্তের~ বাক্যের মত লাগে। আমার মনে হয় ইহা কিছুদিন পূর্বে লিখিত বিশেষ করিয়া হিন্দ সরাজে লিখিত প্রবন্ধগুলির সংক্ষিপ্তসার। গুরুকাবাগ, গুরুদ্বারের অন্যতম ধর্মস্থান। এক হাজার লোক ধর্মস্থান গুলির আশে পাশে বাসা বাঁধিলেন এবং চারি হাজার লোক আশ্রয় লইলেন দশ mile দূরে অমৃত শহরের সুবর্ণ মন্দিরে। প্রতিদিন ওই চার হাজার একশত লুকরিয়া লোক আমাদের তাহাদের অধিকাংশেরই যুদ্ধে যাইবার বয়স। অনেকে যুদ্ধে গিয়েছিলেনও। চিন্তায় বা কার্যে

ওই একই শপথ লইলেন। ধর্মস্থান হইতে অদূরে pool ওপর এ বিক্ষোভ প্রদর্শন থামাইবার জন্য লোহার গুল লাগানো লাঠি হাতে পুলিশ constable এরা অপেক্ষা করিতেছিল। প্রতিদিনই হইতে ছিল এক বিভিষিকাময় মর্মান্তিক ঘটনার অনুষ্ঠান। রবীন্দ্রনাথের বন্ধু mister এন্ড্রিউলফ তাহার অবিস্মরণীয় প্রবন্ধ আকালি সংগ্রামে, ইহার বর্ণনা দিয়াছেন। কালো পাগড়িতে সাদা ফুলের ছোট মালা পড়িয়া আকালিরা নিঃশব্দে constable দের সম্মুক্ষে আসিতে লাগিলেন। এবং গজখানেক দূরে দাঁড়াইয়া নীরব নিথর হইয়া প্রার্থনায় মন দিলেন। তাহাদিগকে ভাগাইবার জন্য constable রা লোহার গুলওয়ালা ডাণ্ডা দিয়া আঘাত করিতে লাগিল। আঘাত কঠিন হইতে কঠিনতর হইলো। রক্তের ধারা বহিলো। আকালিরা মূর্ছিত হইয়া পড়িলেন। যাহারা পায়ে ভর করিয়া

কাহাকেও আর্তনাদ করিতে বা ক্রুদ্ধ দৃষ্টি হানিতে এন্ড্রিউলফ দেখেন নাই। নিকটেই দর্শকের জনতা নীরবে প্রার্থনা করিতেছিল। স্তব্ধ গভীর বেদনা ফুটিয়ে উঠিতেছিল তাহাদের মুখে। সকলের এন্ড্রিউলফ বলেন আমি ক্রশের ছায়ার কথা না ভাবিয়া পারিতেছিলাম না। শান্তিনিকেতনের অধ্যাপক এন্ড্রিউলফের আকারী সংগ্রাম মাদ্রাজের স্বরাজ্য পত্রিকায় প্রকাশিত হয়। পরে পুস্তিকা আকারেও প্রকাশিত হইয়াছে। ইংরেজরাও তাহাদের কাগজে এ দৃশ্যের বর্ণনা দিলেন। এবং প্রগাঢ় বিস্ময় প্রকাশ করিলেন।

এবং পাঞ্জাবের জনসাধারণ এই মন্ত্রে দীক্ষিত হইয়াছে। এন্ড্রিউলফের উদার মনোভাব এবং অনাবিল আদর্শ তাহাকে ভারতের আত্মা কে চিনতে সমর্থ করিয়াছিল। তিনি বলেন, যে গেটে যেমন ভাল্মিতে নবযুগের অরুণোদয় প্রত্যক্ষ করিয়াছিলেন, তিনিও এখানে তেমনি দেখিয়াছেন। দুঃখের দ্বারা, সহনের দ্বারা, আয়ুষীকৃত অভিনব এবং বীর্যের অভ্যুত্থান ঘটিয়াছে, জন্ম হইয়াছে এক আধ্যাত্মিক যুদ্ধের। মনে হইবে যেন যাহারা ভারতের জনসাধারণকে পথ দেখাইবার আদর্শ গ্রহণ করিয়াছিলেন, তাহাদের অপেক্ষা ভারতের জনসাধারণই গান্ধীজীর নীতিকে অধিকতর বিশ্বাসের সহিত গ্রহণ করিয়াছে। গান্ধীজীর গ্রেফতারের নির্দেশ বিশ দিন পূর্বে দিল্লিতে, কংগ্রেস committee র অধিবেশনে গান্ধীজী যে বিরোধিতার স্মুখীন হইয়াছিলেন তাহা আমি আগেই বলিয়াছি। উনিশশো বাইশ সালের সাতই জুন তারিখে, লখনৌয়ে committee র যখন পুনরায় অধিবেশন হইলো তখনও এই বিরোধিতা দেখা যাইতেছিলো। গান্ধীজী সে স্ব-ধৈর্য প্রতীক্ষা এবং নীরব গঠনমূলক কর্মসূচির প্রচার করিয়াছিলেন। তাহা ভয়ানক ভাবে তিরস্কৃত হইলো। আইন অমান্য ঘোষণার দাবি করিয়া একটি প্রস্তাবও আসিল। দেশ আইন অমান্যের জন্য প্রস্তুত হইয়াছে কিনা তাহা তদন্ত করিবার উদ্দেশ্যে একটি commission গঠন নিয়োগ করা হইলো। এই commission টি সমস্ত ভারত পরিভ্রমণ করিয়া শরৎ কালে একটি নিরুৎসাহ report দাখিল করিল। আইন অমান্য যে বর্তমানে অসম্ভব বলা হইলো তাহাই নহে প্রায় অর্ধেক সংখক সদস্য এমন চরমভাবে রক্ষণশীল হইয়া উঠিলেন যে তাহারা বলিতে লাগিলে~ বলিলেন, গান্ধীজীর অসহযোগের নীতিও এখন পরিত্যাগ করা দরকার। এবং সরকারি council এর মধ্যে একটি নুতন স্বরাজ দল গঠন করা উচিত। অর্থাৎ যাহারা হিংসায় বিশ্বাসী তাহারা, এবং যাহারা বিচক্ষণতায় বিশ্বাসী তাহারা উভয় দলই গান্ধীজীর নীতিকে আক্রমণ করিতে লাগিলেন। ভারতবর্ষ কিন্তু commission এর এই report গ্রহণ করিল না। উনিশশো বাইশ সালের ডিসেম্বরে যে ভারতীয় জাতীয় কংগ্রেসে অধিবেশন হইলো তাহাতে কংগ্রেস তাহাদের নির্যাতিত গুরুদের এবং তাহার অসহযোগে বাণীর প্রতিটি পরিপূর্ণ আনুগত্য জানাইলেন। council এ ভোটদানের, যোগদানের প্রস্তাবকে কংগ্রেস আটশো নব্বই ভোটার বিরুদ্ধে এক হাজার সাতশো চল্লিশ ভোটে বাতিল করিয়া দিলেন। যাহারা হিংসায় বিশ্বাস করিতেন তাহাদের সংখ্যা ছিল অতি স্বল্প, এবং প্রভাব ছিল নগন্য। গান্ধীজী যে রাজনৈতিক ধর্মঘটের আদেশ দিয়াছিলেন তাহা পালনের অনুরোধ জানাইয়া সর্বসম্মতিক্রমে কংগ্রেস একটি প্রস্তাব পাস করিয়া অধিবেশন শেষ করিলেন। ইউরোপীয় শ্রমিকরা যাহাতে অসন্তুষ্ট না হন সেই উদ্দেশ্যে অবশ্য কংগ্রেস বিলাতি মাল boycott এর প্রস্তাবকে বাতিল করিয়া দিলেন। কিন্তু মুসলমানদের খিলাফত সম্মিলন স্বাভাবিক দম্ভের সহিত বিলাতি মাল বর্জনের প্রস্তাব গ্রহণ করিলেন বিপুল ভোটাদিক্ষে। গান্ধীবাদী আন্দোলনের বিপরণ আমরা এখানে শেষ করিতে হইবে। স্বয়ং মহাত্মার এবং সাধারণ শ্রেষ্ঠ শিষ্যগণের অনুপস্থিতিতে শিষ্যরাও মহাত্মার মতো বন্দি হইয়াছিলেন। বিশেষ করিয়া আলিভাইরা কয়েকটি অনিবার্য ভুল ত্রুটি ঘটিল, তাহা ভিন্ন এ আন্দোলন প্রথম বৎসরে নেতাহীন অবস্থাতেই সাফল্যের সহিত বহু পরীক্ষা উত্তীর্ণ হইতে পারিল। উনিশশো বাইশ সালের গয়ায়, কংগ্রেস অধিবেশন শেষ হইলে ইংরেজি সংবাদপত্রগুলি আন্দোলনের অগ্রগতিতে যেমন বিস্মিত তেমনি হতাশ হইলো। এখন কী হইবে? অতীত অভিজ্ঞতা হইতে গান্ধী জ্ঞান লাভ করিয়া, ইংল্যান্ড কী ভারতীয় জনসাধারণের আশা-আকাঙ্খাকে গড়িয়া তুলিতে শিখিবে এবং ভারতের

এবং প্রাচীন তম কামনার প্রকাশ না হইতো তবে ভারত যে গান্ধীজীর শিক্ষার প্রতি অধিককাল আসক্ত থাকিবে এমন স্বল্পতম বিশ্বাসও আমার থাকিত না। কারণ পারিপার্শ্বিক আদর্শের সহিত মিল না রাখিয়া ব্যক্তিগত ক্ষমতার দ্বারা যদি বা কোনো প্রতিভার জন্ম সম্ভব হয় যাহার মধ্যে সমগ্র জাতির কামনা প্রবৃত্তি প্রতিফলিত হয় না, যিনি সময়ের প্রয়োজন মিটাইতে পারেন না, যিনি বিশ্বের আকাঙ্খার দাবি পূরণে অসমর্থ এমন কোনো কর্মী প্রতিভার বা নেতার জন্ম অসম্ভব। এই সমস্ত জ্ঞানই গান্ধীজীর ছিল। তাহার অহিংসার মতবাদ দুই হাজার বছরেরও অধিককাল ধরিয়া ভারতের অন্তরলোকে মুদ্রিত হইয়া আছে। মহাবীর, বুদ্ধ এবং বৈষ্ণব সম্প্রদায় অহিংসাকে কোটি কোটি মানুষের আত্মার অন্তরতম বস্তু করিয়া তুলিয়াছেন। গান্ধীজী কেবল ইহার মধ্যে সৌর্য্যের সংযোগ করিয়াছেন মাত্র। অতীতকালের যে মহাবাণী, যে মহাশক্তি মুমূর্ষু স্থবির হইয়া পড়িয়াছিল তিনি কেবল তাহাকে আহ্বান করিয়া সচকিত সঞ্জীবিত করিয়া তুলিয়াছেন। এই বাণী, এই শক্তি তাহার মধ্যে আপনাকে খুঁজিয়া পাইয়াছে। কিন্তু গান্ধী কেবল বাণীই নহে, তিনি বাণীরও অধিক। তিনি দৃষ্টান্ত, তিনি জনসাধারণের অন্তরাত্মার প্রতিমূর্তি। যে মানুষের মধ্যে সমগ্র জাতি সমাধি লাভ করে, সমগ্র জাতি পুনর্জীবিত হয় ধন্য সেই মানুষ। কিন্তু এই প্রকারের পুনঃজাগরণ কখনো অকারণ হয় না, অবান্তর হয় না। আজ ভারতের মন্দির ও অরণ্য হইতে ভারতের আত্মা শক্তিতে বিকশিত হইয়া উঠিয়াছে। তাহার কারণ সমগ্র বিশ্ব আজ যে বাণীর জন্য আর্তব্যথিত হইয়া উঠিয়াছে সেই বাণী বহন করিতেছে এই ভারতবর্ষ। এই বাণী আজ ভারতের সীমা অতিক্রম করিয়া দূর দূরান্তে চালিয়েছে। এ বাণীকে জন্মদান করিতেও পারিত কেবল ভারতবর্ষ। এই বাণী ভারতের মহিমা এবং ভারতের ত্যাগকে পুণ্যময় করিয়া তুলিতেছে কে জানে ইহাই হয়তো তাহার ক্রশে পরিণত হইবে। এ যেন মনে হয় পৃথিবীকে এক নতুন জীবন প্রদানের জন্য একটি জাতিকে বলি দেওয়া। ইহুদিরাও তাহাদের মেসাইয়ার নিকট বলি প্রদত্ত হইয়াছিল। এই মেসাইয়াকে তাহারা তাহাদের ধারণায়, বহু শতাব্দী ধরিয়া ধারণ করিয়া আসিয়াছিল। কিন্তু তিনি অবশেষে সত্যই যখন একদিনে রক্ত কলংকিত ক্রশে বিকশিত হইয়া উঠিলেন সেদিন তাহাকে তাহারা চিনিতে পারিল না। সৌভাগ্যের বিষয় যে ভারত তাহার মেসাইয়াকে, ত্রাণকর্তাকে চিনিতে পারিয়াছে। এবং নিজেদিগকে প্রযুক্ত প্রমুক্ত করিবার জন্য আত্মবলি

এমন অনেকে আছেন, যাহাদের দৃষ্টি স্বরাজের গন্ডি ছাড়াইয়া দূরে যায় না। যাহাই হোক আমার মনে হয় ভারতীয়রা তাহাদের রাজনৈতিক লক্ষ্যে সত্ত্বর পৌঁছিতে পারিবেন। যুদ্ধে, বিপ্লবে- রক্তাক্ত, ক্লান্ত ইউরোপ আজ এশিয়ার চোখে আপনার অধিকার হারাইয়াছে, যে এশিয়াকে সে একদিন শাসন করিয়াছে, দমন করিয়াছে। আজ সেই এশিয়ার মাটিতে ইসলাম, ভারত, চীন ও জাপানের জাগ্রত জনসাধারণ যে আশা আকাঙ্খা পোষণ করিতেছে ইউরোপ দীর্ঘকাল তাহাকে ঠেকাইয়া রাখিতে পারিবে না। কিন্তু মানবিক ঐক্যতানে দুই-একটি নতুন জাতি কী নতুন সুরের সম্পদ আনিলো

অভিনব আদর্শে বাহক হইতে না পারে, যদি না পারে অবসন্ন পঙ্গু ইউরোপের জন্য আনিতে নতুন পাথেয়, নতুন শক্তি।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 Excited এবং interested দুটোই, তো শিমি তোমার থেকে জানতে চাইবো যে তোমার কেমন লাগছে?

কারণ আমরা জানি ফসল উৎপাদন না হলে কিন্তু আমরা খেতেও তাই সঠিক ভাবে ফসল উৎপাদন হলে তবেই কিন্তু আমাদের খিদেটা মিটবে। তাই আমিও আজকে ভীষণ excited আজকের এই আলোচনাটা নিয়ে। আহ একদম শিমি তো আলোচনাটা হবেই আহ আর আমিও খুবই excited যেহেতু আছি, হচ্ছে ওটা থেকেই কিন্তু আমরা। ভূগোলে পড়েই এসেছি যে ভারত হল কিন্তু একটা কৃষি প্রধান দেশ এবং ভারতের অর্থ মুলই হল কিন্তু কৃষিকাজ। দেখো চীন, ব্রাজিল, ফ্রান্স, মেক্সিকো দেশের সাথে সাথে,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

হ্যাঁ হ্যাঁ অবশ্যই গর্বের বিষয় কারণ আমাদের ভারতবাসীকে অন্তত বাহির দেশের ওপর নির্ভর করতে হয় না। যে কখন ফসলটা আসবে তবে গিয়ে ভারতবাসী সেটা গ্রহণ করবে, কারণ ভারতবর্ষে এত এত ফসল উৎপাদিত হয় যে তাকে অন্য দেশের ওপর নির্ভর করতেই হয় না। তো সেই হিসাবে তো আমি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 হম তো একদমই শিমি তুমিও যেমন আনন্দিত আমিও খুব আনন্দিত, আহ তো শিমি আমি তোমার থেকে প্রথমে জানতে চাইবো যে তুমি আহ town থেকে belong করো?

আমি town এ থাকি। ও আচ্ছা তো obviously আমি village এ থাকি। এবং এই যে agriculture জন্য আমাদের যে ভারত এত একটা সুন্দর দেশ যেমন তুমি বিভিন্ন আহ লেখকদের বিভিন্ন সাহিত্যে বা কবিতায় পড়ে থাকবে আর সর্বোপরি। আমাদের যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার যে আহ বন্দেমাতরম কিনা আমাদের national song তার কিন্তু প্রথম line এই আছে সুজলাং সুফলং মালায়জ শিতলাম।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

হ্যাঁ হ্যাঁ একদমই তাই কারণ তুমি যেভাবে চাষের জমি দেখতে পাও আমি তো এখানে একদমই পাই না। তুমি হয় তো তোমার বাড়ির চারপাশে এরকম অনেক সবুজ দেখতে পাও এখানে শুধু বাড়ির পর,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

আহ ধান গাছ হয়, ধান গাছ গুলো কিন্তু যখন দোলা খায় তখন কিন্তু সেই মন মতানো একটা আনন্দ হয় বা তুমি যে যদি আহ দেখো সেই দৃশ্যটা সেটা কিন্তু একদম আহ নজর কেড়ে নেওয়ার মতো। আহ তা তুমি কি দেখেছো দৃশ্য কখনো কোথাও ঘুরতে গিয়ে আহ village এ? উম না গো ঘুরতে গিয়েও তো আমার দেখা হয়নি। ওই বলতে পারো এখন তো আহ net এর তো ধরো ফেইসবুক এ একটা মাধ্যমে বা ইউটিউবে video র আহ video এর মাধ্যমে হয়তো সেই দেখা মিলেছিল। কিন্তু তুমি যেভাবে সুন্দর করে বুঝিয়ে বললে এটা শুনেই যেন আমার মন ভালো হয়ে গেল যেন আমার চোখের সামনে ভেসে উঠল যে ঠিক যেন ধানগাছ হওয়ায় দুলছে।

আহ শুধু আমি নয় শিমি, আমাদের যে পল্লী কবি জসীমউদ্দীন তিনিও কিন্তু বলে গেছেন যে, আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। তুমি কবির line পড়লেও কিন্তু অনেকটা উপলব্ধি করতে পারবে যে এই, কতটা সুন্দর আহ অবশ্যই আমি তোমাকে prefer করবো যে তুমি কিন্ত ঘুরতে এসো আমাদের এই side এ এবং এই জিনিস গুলোকে। আহ উপলব্ধি করে যাও আর যেহেতু আমরা একটা কৃষিপ্রধান দেশে আমরা বসবাস করছি তো আমার মনে হয় তোমার এই জিনিসগুলো অবশ্যই উপলব্ধি করা উচিত। এটা কিন্তু তুমি আর অন্য কোনো country তে হয়তো এইভাবে পাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদমই তাই ঠিকই বলেছ সত্যই তাই আমাদের ভারতবর্ষে আমরা যেভাবে এই চাষে চাষাবাদ দেখতে পাই এটা কিন্তু অন্য কোনো দেশে তো একেবারেই হয়না। আর আজকে ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ বলেই কিন্তু আমাদের কিন্তু একটু হলেও চিন্তা কম। কারণ আমরা আমাদের এখন সবকিছু জিনিসেরই দাম বেড়েছে। আমাদের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 আলুটা যেরকম দাম বা টমেটোর যেরকম দাম কিন্তু তুমি বলত কানাডা বা এরকম যে country গুলো আছে সেইখানে কিন্তু প্রচুর দামে তাদেরকে কিনতে হয়।

হ্যাঁ একদমই তাই দেখো আমাদের এইখানে কিন্তু কৃষিজ ফসলের খুব একটা মাত্রা ছাড়া দাম হয়না যেটা হচ্ছে সাধারণ মানুষ bear করতে পারবেনা। অবশ্য bear করতে পারে আর আমাদের তুমি যেমনটা জানো যে ভারতের প্রধান কিন্তু খাদ্য আহ শস্যই হচ্ছে ধান এবং দ্বিতীয় হচ্ছে গম। তো ধানটা প্রচুর হয়। আর আমাদের এখানে যেহেতু সমভূমি area তো সমভূমি area ধান চাষ করলে কোনো রকম problem হয়না। আহ তাছাড়া এখন তো চলছেই শীতকাল। শীতকালকে তো বলাই হয় যে season of vegetable অর্থাৎ আহ শাক সবজির ঋতু। কিন্তু সে দিক থেকে এখন প্রচুর পরিমাণে vegetables available আছে। আহ তো আমি তোমার থেকে একটু জানতে চাইবো শিমি তুমি হয়তো নিশ্চয়ই market যাও সেখান থেকে নিশ্চয়ই vegetable কেনাকাটা করো, তো তোমাদের ওখানে এখন কি কি available আছে,

দেখো বলতে গেলে বারো মাসই সব ধরনের vegetable পাওয়া যায়। কারণ এখন তুমি জানো যে অসময়েও মানে শীতকালে কি জানি যে আমরা শীতকালে ফুলকপি,

দেখা যাচ্ছে যে আমাদের market এ এখন সব season এর vegetable ই কিন্তু সব সময় পাওয়া যাচ্ছে।

কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য কতটা ভালো বা কতটা ক্ষতিকর তা কিন্তু আমরা দেখি না। আমরা ভাবি কি যে আমাদের অনেক এগিয়ে গেছে, আমরা সময়টা সময়ের সবজিটা অসময়েও পাচ্ছি, এইটা আমরা ভেবে থাকি। তো তুমি আমাকে জিজ্ঞেস করলে যে আমাদের এখানে এখন কি কি vegetable পাওয়া যাচ্ছে? তো সে ক্ষেত্রে আমি বলতে চাই যে আমাদের এইখানে দেখো সবসময়ই সব ধরনের সবজি পাওয়া যায়। কিন্তু এখন যেহেতু শীতকাল, তাই শীতকালে আমাদের এইখানে এখন ফুলকপিটা বেশ। পরিমাণে পাওয়া যাচ্ছে, যেমন ধরো বিভিন্ন ধরনের শাক রয়েছে সেটা দেখতে পাচ্ছি, গাজর রয়েছে, ক্যাপসিকাম এইগুলো দেখতে পাচ্ছি।

তো এখন এগুলোর দাম একটু হলেও কম। যে দামটা অন্য সময় অনেকটাই বেশি থাকে, তারপর কড়াইসুটি তো এইগুলো তো আছেই তো শীতকালে আমরা পেয়ে থাকি। বেশি পরিমাণে এবং আমরা জানি যে এই শীতের সময়ও কিন্তু বেশ পরিমাণে ভালো পরিমাণে কিন্তু ফসল উৎপাদিত হয়ে থাকে। হ্যাঁ একদমই তাই দেখো প্রচুর পরিমাণে ফসল উৎপণ্য হয় এবং আমাদের এখানটায় যেহেতু চাষবাস mainly হয় তো এখন যেটা আহ তুমি আমাদের এখানে এলে দেখতে পাবে available আছে প্রচুর পরিমাণে। আহ সেটা হল আলু এবং তুমি তো জানো যে বাঙালিরা কিন্তু আহ lunch এ যদি ভাতের সাথে আলু না পায় তখন কিন্তু তাদের mood টা একটুখানির হয়ে যায়। তো আলু তো অবশ্যই available আহ তার সাথে যেমনটা তোমার উম গাজর, তারপর বিট আহ মূলো, টমেটো আহ শসা তারপরে তোমার ধনেপাতা, পুইশাক। পালংশাক এইগুলো প্রচুর পরিমাণে তুমি আহ এইখানে এলেই কিন্তু available দেখতে পাবে আহ এবং এই জিনিস গুলো এই যে আহ গাজর বা শসা বা আহ যেই গুলো, তোমার বিট এইগুলো কিন্তু আমি আহ একদম জমি থেকে টাটকা তুলে এনে সেটাকে কিন্তু উষ্ণ গরম জলে আহ ধুয়ে নিয়ে তারপরে যেহেতু আমি একজন সবজিপ্রেমী মানুষ তো আমার এটা খুব ভালোও লাগে এবং এটা কিন্তু আমাকে fit ও রাখে। আমি খুব healthy থাকি আমার diet chart ও maintain হয় তো তুমি কি এরকম কিছু করো?

আমি আমার একটা story বলতে চাই, আমার মামাবাড়ি যেহেতু গ্রামের দিকে, তো আমি তখন অনেক ছোটো, তো আমি দেখেছিলাম একটা গাজর চাষ হচ্ছিল সেই জমি সেইখানে গিয়ে, যখন আমি আবদার করেছিলাম সেই গাজর নেওয়ার জন্য, তো সেইখানে যারা চাষ করছিলেন তারা সেই আহ সেইখান থেকে আরকি গাজর আমাকে তুলে দেয়।

আমি কিন্তু বাড়ি নিয়ে আসার আর কোনো সময়ই রাখিনি। সেখানে বসেই কিন্তু আমি গাজর খেয়ে নিয়েছিলাম।

তো তোমার থেকে আমি যেটা জানতে পারলাম যে সবজি একেবারেই সেখান থেকে খেত থেকে তুলে নিয়ে তা,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 হম তো শিমি আমি তোমাকে আহ prefar করবো যে তুমি নিজেও কিন্তু তোমার যেটা favourite সবজি সেটা কিন্তু তুমি চাষ করতেই পারো। আর যেহেতু তুমি তোমার ওখানের যে বর্ণনা শুনলাম যেহেতু সারা বছরই সমস্ত season এরই vegetables available তো আমার মনে হয় ওখানকার বেশিরভাগ vegetables ই কিন্তু hybrid vegetable আহ দেশিও vegetable

না একদমই তাই একদমই তাই শ্রেয়া আমরা একদম আহ দেশীয় vegetable যেটা সেটা একদমই পাই না, সবটাই সারে ভরা এবং এমন এমন সময় আহ মানে এমন কিছু vegetable আসে যার মধ্যে থেকে এতটাই সারের গন্ধ বেরোয় যে সেটা দেখা যায় এক এক সময় রান্না করে অবধি ফেলে দিতে হয়। যেমন যদি বলি তোমায় লাউয়ের কথা।

ধরো লাউটা রান্না করা হচ্ছে তারপর দেখা যাচ্ছে সেটার মধ্যে এতটাই পরিমাণে সার দেওয়া রয়েছে যে লাউটা ঠিকমত রান্নাই হল না, পুরোটা একটা কালো মানে লাউটার যে রঙ সেটাই বদলে গেল রান্নার সময়। পুরো,

তো এটাই তোমরা যেভাবে খাঁটি ফসলটা পাচ্ছো, আমরা কিন্তু সেটা পাইনা। তারপর এইযে ধরো বেগুন,

বেগুনের মধ্যে দেখবে অত্যাধিক পরিমাণে যখন সার ব্যাবহার করা হয় সেই বেগুনটাও কিন্তু, খাওয়া যায়না একদম সারের গন্ধটা পাওয়া যায়, তো এরকমও আমাদের বহুদিন গেছে যে রান্না করার পরেও কিন্তু ফেলে দিতে হয়েছে।

এখানে দেখো আমি একটা কোথাই বলবো যে আহ চাষীরা কিন্তু প্রচুর পরিমাণে টাকা income এর জন্য, বা, উম তারা যেহেতু ফসল গুলো যাতে দেখতে খুব সুন্দর হয় মানুষের চোখে লাগে সেই জন্যই হয়তো রাসায়নিক এবং কীটনাশক সার ব্যাবহার করে। আহ কিন্তু তারা ভুলে আহ যদি তারা জমিতে ওই রাসায়নিক সার বা কীটনাশক ব্যাবহার করে এক তো যেমন ফসলের গুণাগুণ নষ্ট হয়ই তেমন কিন্তু মাটির যে সেটাও কিন্তু কমে যায়। সেটা কিন্তু চাষীরা না বুঝেই, আহ এই গুলো ব্যাবহার করে থাকে এবং পরক্ষে কিন্তু নিজেরই বড় ক্ষতি করে ফেলে। তুমি যেরকমটা বললে যে সবজির taste ও কিন্তু কমে যায়, তো এইগুলো একদমই করা তবে আহ আর একটা কথাও বলবো হয়তো চাষীরা এটা বাধ্য হয়েই করে।